ছোট দোকানগুলোর পাশে বেশ কিছু সাইকেল দেখতে পাচ্ছি।

একজন লোককে রাস্তা দিয়ে মোটর বাইক নিয়ে যেতে দেখছি।

উপরে একটি ঢালাই মসলা ঝাড়ানো হচ্ছে।

আশেপাশে বেশ কিছু ফুলের গাছ লাগানো রয়েছে।

এটি একটি মডেল -এর ছবি এই মডেল -টিতে অনেকগুলি নকশা করা রয়েছে।

দুটি অনেক উঁচু উঁচু বিল্ডিং তৈরি করা রয়েছে এখানে।

মডেলটির পাশে নীল রংয়ের কিছু আস্তরণ রয়েছে যেগুলি সমুদ্রকে ইন্ডিকেট করছে।

দোকানে অনেকগুলি শাড়ি গোছানো অবস্থায় রয়েছে।

একটি গোলাপী রঙ্গের মাগ দেখতে পাচ্ছি।

এটা একটি শাড়ির দোকানের ছবি।

একজন লোককে শাড়ি খুঁজতে দেখা যাচ্ছে।

একজন লেবার হাতে গ্লাভস পড়ে রয়েছেন।

ভবনটির পাশে একটি বড়ো বিল্ডিং রয়েছে।

বিভিন্ন রকম মোবাইলের কভার দেখতে পাচ্ছি।

এখানে একটি লাইব্রেরির ছবি রয়েছে। লাইব্রেরি -তে বিভিন্ন রকমের বই দেখতে পাচ্ছি।

উপরে এক হেক্টিজেনের মতো করে সাজানো রয়েছে।

সামনে একটি ছোট রাস্তা দেখতে পাচ্ছি।

সুইমিং পুলের জলে গাছের ছায়া পড়েছে।

একটি বাচ্চাকে ছোট রকম একটি গাড়িতে বসে থাকতে দেখা যাচ্ছে।

একটি সুন্দর রকম স্টেজ তৈরি করা হয়েছে।

বেশ কিছু চেয়ারে সাদা রঙের কভার পরানো হয়েছে।

কিছু জিনিসকে সামনে ঝুলে থাকতে দেখছি।

এটি একটি ছোট আকারের সুইমিংপুলের ছবি।

সুইমিং পুলের প্রায়স চারধারেই নীল সাদা রঙের দেওয়াল রয়েছে।

একজন পুলিশ অফিসারকে ভিড় সামলাতে দেখা যাচ্ছে।

নীচে সবুজ রঙের বেশ কিছু কার্পেট বিছানো হয়েছে।

প্যান্ডেলের ভিতরে একটি সবুজ রঙের গাছ দেখতে পাচ্ছি।

সামনে তিনজন মানুষকে বসে থাকতে দেখা যাচ্ছে।

এখানে একটি গাড়িতে বেশ কিছু গাছের গুঁড়ি দেখতে পাচ্ছি।

দোকানটির একপাশে অনেকগুলি স্ন্যাক্সের প্যাকেট ঝোলানো রয়েছে।

অনেকগুলি ছোট ছোট চকলেটের ডাব্বা দেখতে পাচ্ছি।

দোকানটির ভিতরে দুটি আলোয় হুল ঝুলে থাকতে দেখা যাচ্ছে।